এখানে স্লিপ -এর ছবি দেখা যাচ্ছে দোলনার ছবি দেখা যাচ্ছে ।

এটি খুব সম্ভবত একটি চিড়িয়াখানার দৃশ্য।

সে দেখছে এবং হম ম অনেক ফল দেখা রাখা আছে দেখা যাচ্ছে।

ওয়ে টু টেম্পল কোনো দূর্গা টেম্পল -এ যাওয়ার রাস্তা এটা।

এই ছবিতে দেখা যাচ্ছে কোনো একটা জঙ্গলের ছবি এবং ছবিটি কোনো উচু জায়গা থেকে তোলা হয়েছে দেখা যাচ্ছে।

এটি একটি বইয়ের দোকানের ছবি শ্রী রাজশ্রী বুক লিঙ্কস -এর ছবি দেখা যাচ্ছে।

এবং তার সামনে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং বিল্ডিং -টার গেট খোলা আছে ।

এটি একটি খেলার মাঠের অংশ দেখা দেখতে পাচ্ছি আমরা | এখানে পোলাও খেলার মাঠটি দেখা যাচ্ছে গোল গোলের বার আছে।

আর সামনে একটি স্কুটি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এটি একটি চার্চ -এর ছবি দেখা যাচ্ছে।

সাদার ওপর উম খুব সুন্দর ভাবে রং করে কৃষ্ণ মূর্তিটিকে তৈরী করা হয়েছে।

এটি দেখা যাচ্ছে একটি ছট পুজোর দৃশ্য মহিলারা গঙ্গা আরতি করার জন্য সবাই এসে হাত জোড় করে গঙ্গার সামনে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

সামনে ওপরে আকাশ দেখা যাচ্ছে।

লাগানো আছে দেখা যাচ্ছে ফ্যান চলছে দেখা যাচ্ছে।

পূজা মণ্ডপটিতে দিয়ে প্রবেশ করছে ঠাকুর দর্শন করার জন্য।

এইখানে-এ পুরোনো বাড়িটি বহুদিনের পুরোনো বোঝা যাচ্ছে।

আর এর আশেপাশের রাস্তাটি ফাঁকা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি একটি জল --

এটি একটি ই ই ফুড ট্রাক বা হোটেল এর ছবি আমরা বলতে পারি।